এই ওখানে তো অনেক আপেল বাগান টাগান আছে। গুলো ঘোরোনি? হ্যাঁ হ্যাঁ আপেল বাগান তো অজস্র আপেল বাগান। এছাড়া ওখানে জানো আমরা জাফরানের খেতও দেখেছি। মানে এত সুন্দর লাগছিলো মানে প্রথমবার দেখে। মানে আপ্লুত হয়ে গেছি আমি পুরো। এছাড়া ওখানে তো হ্রদ, আমার তো হ্রদ বরাবরই খুব পছন্দের। খুবই ভালো লাগছিলো ওখানে। মানে শান্ত পরিবেশ, মানে পরিবেশটা খুবই শান্ত ছিল। আর ওখানে মানে ভ্রমণ করার জন্য তো মানে বেশি সময় নিয়ে যেতেই হবে। মানে এত সুন্দর জায়গা, ওখানে অনেকদিনের ছুটি নিয়ে ঘুরতে না গেলে শেষ করা যাবে না। আর ওখানে তো আহ সেই সেই শ্রীনগরটার ওখানে তো অনেক লেক।

হ্যাঁ ঘুরেছি, ওখানে আহ অনেক জায়গাই আমরা আর কি ঘুরেছি। বেশিরভাগ আমি তো হ্রদ এর কাছেই সময় কাটিয়েছি। তো ওখানে যে নাইভিং হ্রদ রয়েছে না ওখানে তো houseboat এ আমরা ওখানে ছিলাম। ওখানে অনেক ride ও করেছি। এছাড়াও ওখানে গোদা সাগর যে হ্রদটা ছিল ওখানেও ছিলাম। মানে অনেক হ্রদ রয়েছে, সেই হ্রদগুলো পুরোই আমি ঘুরে ফেলেছি। আর এছাড়াও তো অনেক আহ তোমার adventure এর জন্য অনেক জায়গায় রয়েছিল, ওখানেও গেছিলাম। আবার ছিল, ওখানেও কিছুটা অভিজ্ঞতা আমি নিয়েছি। মানে খুব অনেক নতুন নতুন জিনিস ছিল সেগুলো আর কি আর miss করিনি। সেগুলো সবকটারই অভিজ্ঞতা আমি নিয়েছি।

হাঁ দেখো, ওখানের আবহাওয়া তো খুবই জনপ্রিয়। মানে ওখানের আবহাওয়া খুবই ভালো। তুমি উম শীতকালে যেতে পারো। শীতকাল তো খুবই ভালো একটা আর কি সময়। তবে আমরাও যে সময়টাতে গেছিলাম সেটাও খুব ভালো। গরমকালেও কিন্তু best হবে। গরমকালে যদি তুমি যাও। আমরা তো শীতে গিয়েছিলাম, তাই আহ ভালো আর কি অভিজ্ঞতা পেয়েছি। আমার মনে হয় গরমে গেলে আরও বেশি অভিজ্ঞতা তোমরা পাবে। এবং ঘুরতেও পারবে খুব ভালো ভাবে। হ্যাঁ, আর হচ্ছে যে আহ জম্মুটা ভাল লাগলো না কাশ্মীরটা বেশি? দেখো জম্মু কাশ্মীর তো খুবই ভালো লেগেছে দুটোই আমার কাছে। তবে ওখানে জম্মু কাশ্মীরের যে মানে topography গুলো রয়েছে, পর্যটকরা যারা রয়েছে তাদের কার্য কলাপও অনেক ভালো ভাবে মানে উপভোগ করতে দেয় ওখানে। নিজের মতো করে ঘোরাও যায়। এবং আমরা সব থেকে বলতে গেলে ওখানে গিয়ে ছুটিটাকে পুরো কাজে লাগিয়েছি এবং অনেক ঘুরেছি এবং অনেক photoshoot ও করেছি। এবং নিজের মতো করে সময়টাকে কাটিয়েছি। ওখানে কোনো আহ অসুবিধা আমাদের হয়নি। আচ্ছা ওখানে পরিবার নিয়েও গেলে তো হবে বলো? হ্যাঁ হ্যাঁ ওখানে তো ওটা তো পারিবারিক ভ্রমণের জন্য খুব ভালো। আর আমরা তো অনেক অনেকে মিলে গেছিলাম তো আমরা অনেক সুযোগ সুবিধাও পেয়েছি। মানে কোনো তোমাকে আহ কোনো অসুবিধায় পড়তে হবে না। এছাড়া ওখানে অনেক জিনিস রয়েছে যেগুলো তোমরা ঘুরতে পারবে পরিবারের সাথে। যেমন ধরো, photography hill station তারপর জাদুঘরও ঘুরেছি আমরা সেখানে। অনেক সুন্দর সুন্দর বাগানও রয়েছে। এগুলো তো পরিবারের সাথেই ঘোরা যায়। তো এগুলো তো করা যেতেই পারে। এছাড়াও কিন্তু ওখানে অনেক activites রয়েছে করার জন্য। মানে তুমি ওখানে গিয়ে বেশ adventure করতে পারবে। মানে নিজের মতো করে সবকিছু আর উম মানে কি কি জিনিস? মানে জম্মু কাশ্মীরে গিয়েছো যে মানে কোন জিনিসগুলো মানে একদম তোমার সেরার তালিকায় রয়েছে? দেখো, ওখানের তো প্রকৃতি অসাধারণ যেটা আমাকে বেশি মানে ওখানকার যে এক একটা জায়গার যে দৃশ্য। সেগুলো আমাকে মানে ওখানকার যে সৌন্দর্য্য বলতে গেলে খুবই ভালো লেগেছে। এছাড়াও দেখো অনেক কিছু করার ছিল, যেমন trecking তারপরএগুলোও করেছি। খুব ভালো অভিজ্ঞতা মানে খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। এবং ওখানকার পরিবেশ, তারপর যে houseboat রঙিন রঙিন যে houseboat গুলো ওগুলো তো মারাত্মক সুন্দর লেগেছে আমার। এছাড়াও খুবই মানে আশেপাশে যে দৃশ্যগুলো সেগুলো সবই খুব মনোমুগ্ধকর।

আর বলছি paragliding করেছো গো? আমার তো এইটার জন্য মনে আমি মানে একদম excited ভীষণ যাকে বলে। paragliding টা কেমন ছিল গো? হ্যাঁ হ্যাঁ paragliding তো করেছি। আমার মানে সব থেকে best লেগেছে সবকিছুর মধ্যে। যেমন ওই trecking goffing sking এগুলো ছিল এর থেকে সবথেকে বেশি paragliding টা লেগেছে। এটা JK and K কে এ তে বিভিন্ন adventure ক্রিয়াকলাপের মধ্যে একটা মানে জনপ্রিয় ওখানকার। আমারো খুব ভালো লাগলো। তো ওখানে gliding মানে যে gliding যদি তুমি ওখানে করে থাকো মানে সব থেকে best একটা memories হয়ে থাকবে তোমার ওখানে। এবার ওটা ওখানকার খুব জনপ্রিয়ও রয়েছে। না না অনেকে, তোমরা camping করেছিলে? নাকি hotel এ ছিলে গো? আমরা তো camping ই করেছিলাম। মানে hotel এ থাকার একটা আলাদা অভিজ্ঞতা camping করাটার একটা আলাদা অভিজ্ঞতা এবার ওখানকার অনেক মানুষই দেখছিলাম যে camping করছিলো। তো আমরাও তো নিয়ে গেছিলাম অনেক কিছু। তো ওখানে আমরা camping ই করেছিলাম। এবার camping করতে করতে আর তুমি যদি গরমকালে যাও তো camping এর আরো বেশি মানে ভালো আর কি। আহ অভিজ্ঞতা লাভ করতে পারবে। এবং মজাও হবে তুমি যদি গরমকালে যাও তখন গিয়ে অবশ্যই কিন্তু camping টা কোরো। এটা must ভালো অভিজ্ঞতা কিন্তু লাভ করতে পারবে। এবার আমরা অবশ্য শীতকালে গেছিলাম। তবে তাও আমরা খুব মানে

হ্যাঁ কারণ শীতকালে তো ওই camping ভীষণ মানে অতিরিক্ত ঠান্ডা লাগবে না? গরমকালটা তার জন্য best তোমরা শীতকালে গেছো তাহলে তো তোমরা snowboarding করেছো না? হ্যাঁ হ্যাঁ সেটা তো করতেই হবে। তার জন্যেই তো আর কি শীতকালে যাওয়ার plan টা। মানে শীতকালে যাওয়ার plan চলছিল তো তখন আমার মনে হলো যে জম্মু কাশ্মীরটা একটু করা যেতেই পারে। শীতের যে আসল আহ মজাটা সেটা আমরা উপলব্ধ করতে পারবো, উপভোগ করতে পারবো। তো জম্মু কাশ্মীর থেকে আমরা যখন snowboarding করছিলাম, কিন্তু মানে snowboarding তো সত্যি ওখানকার খুব একটা প্রিয় জিনিস। যেটা নিঃসন্দেহেই বলা যায়। এবার ওখানে আমরা অনেক snowboarding ও করেছি। আর অনেকেই সেটা মানে করছিলো। আর আমাদেরও বেশ ভালই লেগেছে। আর সব থেকে ভালো ওই ঢালু যে পাহাড় রয়েছে, ওটা তো মানে best best আর হচ্ছে আমি তো একটা ভেবে রেখেছি, আমি যখন যাবো paragliding টা করবো। আর হচ্ছে কি horse riding horseriding টা হচ্ছিলো গো ওখানে? তোমরা দেখেছো কিছু? হ্যাঁ হ্যাঁ horse riding তো ওখানে মানে করতেই হবে, এরকম একটা ব্যাপার মানে খুবই ভালো লাগবে করলে। Horseriding টা আমরা আমরা বলতে গেলে কোনো activity ই আর কি ছাড়িনি। আমরা সব activity খুব আনন্দ সহকারে করেছি। আর horse riding ও করেছি। ওই ঘোড়ার পেছনে যে আহ ঘোড়ার পেছন থেকে যে পাহাড়টাকে যে ঘুরিয়ে দেখায় ওটা তো খুবই আর কি ভালো লেগেছে। ওটা আমার কাছে স্মরণীয় হয়েই থাকবে। এছাড়াও মানে তুমি যদি গুলমার্গ, সোনারমার্গ এও যাও ওখানকার জম্মু কাশ্মীরের মধ্যেই এগুলোও থাকে। তো আমরা ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে ঘোড়ার তো চড়ার জন্য best জায়গা। মানে ওখানে গেলে তুমি horse riding টা খুব ভালো ভাবে করতে পারবে। ওই সোনারমার্গ জায়গাগুলোতে। ওখানে গিয়েই আমরা করেছিলাম। এবং খুব ভালো আর কি অভিজ্ঞতা। সব থেকে ভালো লেগেছে আমার ওই paragliding horse riding এবং snow snowboarding টা। এই তিনটে তুমি গেলে must কোরোই। খুব ভালো লাগবে তোমার। ও আর হচ্ছে যে, আহ তাহলে তো এতকিছু তোমরা activites করেছো তাহলে তো যে তোমাদের budget ছাড়িয়ে গেছে। তোমরা এত সস্তা সস্তা করছিলে, সে মনে হয় ছাড়িয়ে গেছে। হ্যাঁ সেরকম তো বলতেই পারো। তবে আমরা মানে একটু নিজেদের budget টাকে একটু মানে control এ রাখার জন্য ওই যে camping টা করেছিলাম। এছাড়া অনেক আমরা মানে পায়ে হেঁটেও অনেক জায়গা ঘুরেছি। তো খুব একটা যে সমস্যা হয়েছে তাও কিন্তু নয়। মানে আমরা খুব একটা যে ব্যায় করেছি তাও নয়। বুঝেছো? আর ওখানে সব

তাহলে তো খুব ভালোভাবেই ঘুরে আসলে। ঠিক আছে, আমিও সামনে যাবো। তার জন্যই আরো phone করে জানলাম। আমি খুব miss করলাম এইবার। পরেরবার অবশ্যই তোমাদের সাথে যাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চই। পরেরবার তো আমাদের সাথে তোমাকে যেতেই হবে। আমরা মানে এবার তোমাকে নিয়েই যাবো। এবারে তো miss করে গেলে। but পরেরবার আশা রাখছি আমাদের সাথে তোমার একটা ভালো অভিজ্ঞতা হবে ঘোরার। ঠিক আছে।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

কিছু কিছু আঘাত আমাদের শক্ত করে তোলে আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস যোগায় আবার কিছু কিছু আঘাত আমাদের সামনের রাস্তা নতুন করে নতুন করে চলার আশা যোগায় কিন্তু এমন কিছু কিছু আঘাত আছে যা আমাদের শক্ত নোই বরং একদম বিধস্ত করে দেয় মানসিক ভাবে আমরা সেই আঘাত থেকে ভীষণ ভেঙে পড়ি আর সেটা কিন্তু আত্ম হত্যা পর্যন্ত ও গড়াতে পারে কোনো কোনো সময় এমন হয় যে মৃত্যু ছাড়া যে অন্য কিছুতে শান্তি পাওয়া যাই এটাই মানুষ চিন্তা করে উঠতে পারেনা সেটা কেই বলে depression বাংলায় যাকে বলে বিষন্নতা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 আমাদের শরীর এর কিছু হলে আমরা খুব দ্রুত doctor এর কাছে যাই এবং সেটা সরিয়ে তোলার জন্য যা যা পন্থা অবলম্বন করা দরকার আমরা সেটা করে থাকি কিন্তু depression অর্থাৎ মানসিক রোগ হলে আমরা কিন্তু মানে একজন মানসিক রোগের যে ডাক্তার হয় যাকে psychiatrist বলে তার কাছে অত সহজে আমরা যায়না তার জন্য কিন্তু এখন কার দিনে depression আরো বোরো আকার ধারণ করছে এবং এটা সর্বাধিক common একটা রোগ হয়ে দাঁড়িয়েছে depression এমন একটা রোগ যার সাথে জড়িয়ে থাকতে পারে অতিরিক্ত উদ্দিকনতা বা অনেক কিছু অনেক সময় depression কিন্তু genetic কারণে ও হয়ে থাকে আমরা হয়ত এটা জানিনা কিন্তু depression কিন্তু genetic কারণে হয় আবার বয়সের কারণে হতে পারে এখনকার দিনের বহু বয়স্ক মানুষ এক এক থাকেন সেই একাকিত্ব কিন্তু depression এর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 depression বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি হয়ে থাকে এবং আক্রান্ত মানে যিনি আক্রান্ত হন যে বেক্তি তার জীবন কিন্তু দুর্বিসহ হয়ে উঠতে পারে যারা depression এর মধ্যে থাকেন তারা নিজেদের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেন আসলে তাদের কাজে যেতেই ইচ্ছা করে না নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন শক্তি হীন হয়ে পড়েন একটা research থেকে জানা গেছে যে প্রতি পাঁচ জনের মধ্যে একজন তাদের জীবনে কখনো না কখনো depression এ আক্রান্ত হয়েছে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 আমার মতো আপনার মতো সাধারণ মানুষ কি বলবে ধুর গরীবের ঘোরা রোগ কিন্তু বিশ্বাস করুন এটা যেকোনো মারণ ব্যাথির থেকে ও অনেক বেশি ভয়ানক কারণ এটা তো আমাদের অনুভূতির উপর কাজ করে চিন্তা চেতনা সর্বোপরি আমাদের ইচ্ছের উপর কাজ করে সর্বোপরি আমাদের মনের উপর কাজ করে অ অর্থাৎহয়তো আমাদের মাথা বলে যে আমাদের এটা কাটিয়ে

অনেক ক্ষেত্রে হয়কি আমাদের কোনো কোনো সময় দুঃখ হয় সেটাকে কিন্তু আমরা depression বলে মনে করে থাকি আমরা হয়তো এটা ভেবে থাকি যে ধুর আমার ও তো মন খারাপ ছিল কিন্তু সেটাকে তো প্রশসই দিয়ে লাব নেই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 সারা জীবন আর এর অঙ্গ হয়ে যেতে পারে একটা মানুষ কিন্তু depression এর জন্য নিজেকে সারা জীবন এর জন্য ঘর বন্ধ করে রাখতে পারে মন খারাপ এর জন্য আমাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয়না কিন্তু depression এর জন্য আমাদের চিকিৎসার প্রয়োজন হয় যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত চিকিৎসার দরকার এই ধরুন আপনি সকালে ঘুরে থেকে উঠছেন বাড়ি থেকে বেরোচ্ছেন office এ যাচ্ছেন সেখানে সহকর্মীদের সাথে কথা বলছেন boss এর সাথে meeting করছেন আড্ডা দিচ্ছেন তারপর আবার দিনের শেষে ঘরে এসে পরিবার এর সাথে কথা বলছেন বাচ্চাদের সাথে খেলছেন ঘু

আপনার এই কাজের ইচ্ছে আপনার office যাওয়ার ইচ্ছে পরিবার এর সাথে কথা বলার ইচ্ছে সব কিছু কিন্তু চলে যাবে কারণ আপনি তখন বিরক্ত বোধ করবেন তখন মনে হবে নিজে একটা ঘরে বন্ধ হয়ে থাকি তখন আমরা কি করবো এরম যদি কোনো মানুষ নিজে কে একা ঘরে বন্ধ করে দেয় তখন আমরা তাকে কি বলবো অসামাজিক ভদ্র লোক কারণ কথা বলেন না কিন্তু আমরা কিন্তু কখনো ভাবিনা যে কেন একটা মানুষ এত হাসি খুশি ছিল যে সে কেন এক ঘরে নিজেকে গুটিয়ে নিলো তাহলে কি তিনি depression এ ভুগছেন উম হু আমরা এসব নিয়ে ভাবিনা আমরা শুধু তার উপর তকমা লাগিয়ে দি কিসের তম তকমা অসামাজিক যারা depression এ ভোগেন তারা বুকের মধ্যে এক ধরণের ব্যাপক শুন্যতা অনুভব করেন একদম নিরন্তর শুন্যতা আর এই শুন্যতার অনুভূতি কিন্তু সব চেয়ে ভয়ঙ্কর কারণ তার হয়তো সব আছে তবু মনে হবে তার নিজের কিচ্ছু নেই প্রথম প্রথম মানুষ যখন depression এ থাকেন তখন নিজেকে বোঝান অনেক চেষ্টা করে নিজের মনের সাথে লড়তে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 যে আপনার খুব হাসি খুশি একটা বন্ধু কে আপনি দেখলেন খুব মন মোর হয়ে বসে রয়েছে বা office এর সেই colleague টা সে সারা দিন হই হই করে কাজ করতো সে আর কাজে মন দিতে পারছেনা বা তার অন্য কিছু করতে ও মন চাইছেন বা সেই মেয়েটা যে আপনাদের দল তাকে মাতিয়ে রাখতো যে প্রত্যেকটা week end এ plan করতো যে আজকে ছুটি চল তাহলে plan করি সে হয়তো এবার থেকে প্রত্যেকটা week end এ তার বাড়িতেই থাকছে হয়তো যখন আপনারা phone করে বলছেন যে কি plan করবিনা সে হয়তো বলছে যে না একবার ভেবে দেখেন তো কখনো জানড়তে চেয়েছেন তার কি হয়েছে চাননি হয়তো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

আজ কিন্তু বহু মানুষ এসে আমাদের বলে না যে আমি depression এ আছি এবং যেসব মানুষ নিজেকে বলতে পারেনা আমি depression এ আছি আমাকে treatment করাও তারা যখন কোনো psychiatrist এর কাছে যাই আমরা হয়তো সেটা নিয়ে আমাদের group এ বলা বলি করি যে ও পাগল এর ডাক্তার দেখতে গেছে তাতে কি হয় এই সমস্ত মানুষ গুলো নিজেদের এই মানসিক অবস্তার সাথে তো লড়াই করার যে শক্তি সেটা তো হারিয়ে ফেলেই এবং নিজেদের চারপাশে একটা প্রাচীর তৈরী করে ফেলে যে প্রাচীর হাজার হাজার মানুষ মিলেও আর কোনোদিন ভাঙতে পারেনা এবং এই প্রাচীর আর মধ্যে আস্তে আস্তে তারা নিজেদের কে গুটিয়ে নেই আর এক সময় সারা জীবনের জন্য চলে যাই এই পৃথিবী ছেড়ে আর তখন আমরা social media তে RIP আর লিখি মানুষটা খুব ভালো ছিল আমার অনুরোধ please এরকম করবেন না যদি কখনো বুঝতে পারেন কাছের কেউ depression এ আছেন please তার সাথে কথা বলুন আর কথা না বলতে পারেন তার কথা শুনুন তাকে কথা বলতে দিন তাকে পরামর্শ দিন psychiatrist দেখানোর একটা মানুষ কে যদি জীবনের মূল স্রোতে ফিরিয়ে আন্তে পারেন তার থেকে তো বড়ো ভালো কাজ কিছু হয়না তাই কেউ যদি শোনেন depression এ আছে তাকে সাহায্য করুন তাকে আরো অন্ধকারে ঠেলে দেবেন না আসুন আমি আপনি সবাই মিলে তৈরী করো এক depression মুক্ত সমাজ আজকের মতো এইটুকুই কথা হচ্ছে খুব শিগ্রহি আরে রে হ্যাঁ হোজায়েগা একবার হি কি চিস খাতাম হোনে কে বাত না লা phone switch off কারদেনা phone কো উঠানাহি নেহি হে question question question কারো question কারো বালগঙ্গাধর তিলক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় হম ভারতীয়

বালগঙ্গাধর তিলক ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন ব্রিটিশ কির্তিপক্ষ বালগঙ্গাধর তিলকের ভারতীয় অস্থিরতার পিতা বলতেন বালগঙ্গাধর তিলক কে

বালগঙ্গাধর তিলক এর জন্ম জন্ম তারিখ হলো আহ আঠারোশো ছাপান্ন সালে তেইশ জুলাই বাবার বাবার নাম গঙ্গাধর রাম চন্দ্র তিলক বাবা ছিলেন একজন আদর্শ বাদি শিক্ষক বাবা শিক্ষকতার মা~মাধ্যমে বেশি ধন উপার্জন করতে চাইতেন না তিনি মনে মনে প্রানে বিশ্বাস করতেন শিক্ষকতা একটি মহান পেষা শিক্ষক রাই দেশের প্রকৃত অভিবাবক শিক্ষক শিক্ষকতার মাধ্যমে এর উত্তর পুরুষের অভিভাব ঘটে বালগঙ্গাধর তিলক কে শৈশব কাল বিষয়ে কিছু বলো

অদ্ভুদ্ধ হয়ে ছিলেন এই জন্য বালগঙ্গাধর তিলক পরাধীন ভারতে ব্রিটিশ শাসনে সহ্য সহ করতে পারতেন না সহ্য করতে পারতেন না।

বালগঙ্গাধর তিলক খুব ভালো ছাত্র ছিলেন পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ ছিল আঠারোশো উনো আশি সালে তিনি আইন বিষয়ে degree লাভ করেন বালগঙ্গাধর তিলক এর পত্রিকার সম্বন্ধে কিছু বলো বালগঙ্গাধর তিলক বরাবর রাজনৈতিক সুচেতন ছিলেন সবসময় ভারতবর্ষের মুক্তির জন্য চিন্তা করতেন জাতীয়তা বোধ ও স্বাধীনতা চেতনা দেশবাসী কে উচ্চ উৎজীবিত উদ্ভুত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

পাঞ্জাব~পাঞ্জাবী দলের নেতা লালা লাজপথ রায়ের মতো লুকোমান্য ও তিলক বিশ্বাস করতেন যে অহিংস নয় সহিংস সহিংস পন্হায়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

সহিংস পন্থায় ইংরেজ দের ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে বালগঙ্গাধর তিলকের আদর্স ছিলো জঙ্গিবাদ কমোলতা নয় বালগঙ্গাধর তিলক ছিলেন প্রথম ভারতীয় নেতা যিনি স্লো গান দিয়েছিলেন স্বাধীনতা হলো ও আমরা জন্ম সুত্রের প্রাপ্ত বিষয় এবং আমাকে তা অর্জন করতেই হবে বালগঙ্গাধর তিলকের গীত্য রহস্য বিষয়ে আলোচনা করো সামাজ্য বাদী ভুমিকার জন্য আবশ্য হীন নেতা বলে গঙ্গাধর তিলক কে অনেক বার জেল্লা খাটতে জেল~জেল খাটতে হয়েছে উনিশশো আট শূন্যে ব্রিটিশ শাসনে বিরোধিতা করার জন্য বালগঙ্গাধর তিলক কে ছয় বছরের কম কারাদণ্ড দেওয়া হয় এবং বার~বার্মার মান্ডালায় জেলে পাঠিয়ে দেওয়া হয় এই কারাবাসে এই কারাবাসের সময় বালগঙ্গাধর তিলক জেলে বসে রচনা করে শ্রীমন্ত ভগবত শ্রীমন্ত ভগবত শ্রীমন্ত ভগবত গীতার

বালগঙ্গাধর তিলক ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির ওপর একজন গভীর জ্ঞান সম্পর্ক ব্যাক্তি ছিলেন বালগঙ্গাধর তিলক বেদের ওপর ইংরেজি ভাষায় এক~একটা বইও লিখেছিলেন যা বালগঙ্গাধর তিলককে প্রথমে ইংল্যান্ড এবং পরবর্তীতে মার্কিন যুক্ত রাষ্ট্রে যথেষ্ট পরিচিত দান করেন বালগঙ্গাধর তিলকের মৃত্যু বিষয়ে কিছু বলো বালগঙ্গাধর তিলকের মৃত্যু বিষয়ে কিছু বলো উনিশশো বিশ সালে একলা আগস্ট চৌষট্টি বছর বয়সে পর মুসিনী ম~মনীষী মনীষী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব লোকোমান্য তিলক অমৃত লোক যাত্রা করেন

বালগঙ্গাধর তিলকের জন্ম হয়েছিল তেইশ জুলাই আঠারোশো ছাপান্ন সালে বালগঙ্গাধর তিলকের পিতার নাম কী? বালগঙ্গাধর তিলকের পিতার নাম গঙ্গাধর রামচন্দ্র তিলক বালগঙ্গাধর তিলক কত সালে হমরুল লিক আন্দোলন চালু করেন? বালগঙ্গাধর তিলক উনিশশো ষোলো সাল হমরুল কি হমরুল লিক আন্দোলন চালু করেন বালগঙ্গাধর তিলক কত সালে বঙ্গভঙ্গই বিরোধিতা করেন? বালগঙ্গাধর তিলক উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এর বিরোধিতা করেন বালগঙ্গাধর তিলক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী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 কারাবাসে থাকা কালিন কী রচনা করেছিলেন? বালগঙ্গা কারাবাসে থাকা কালিন কী রচনা করেছিলেন?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 বালগঙ্গাধর তিলক তিলকের শ্লো গান কী ছিল? বালগঙ্গাধর তিলক এর শ্লো গান ছিল স্বাধীনতা হলো আমার জন্ম সুত্রে প্রাপ্ত বিষয় এবং আমাকে তা হারা

বালগঙ্গাধর তিলক কবে জন্ম গ্রহন করেন? বালগঙ্গাধর তিলক জন্ম গ্রহন করেন তেইশ জুলাই উনিশশো আঠারোশো ছাপান্ন সালে বালগঙ্গাধর তিলক কবে মৃত্যু বরন করেন? বালগঙ্গাধর তিলক মারা যান একলা আগস্ট উনিশশো বিশ সালে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 উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনির সিদ্ধন্ত মতাবেধ হৃত বঙ্গ ভঙ্গ আন্দলনের বিরোধিতা করেছিলেন বালগঙ্গাধর তিলক এ বিষয়ে কিছু বলো আজীবন স্বাধীনত আজীবন জাতীয়তাবাদের একজন ছিলেন যা মানে এক বিখ্যাত পন্ডিত মার্কস মূলায় তার জ্ঞানের গভীরতায় তার প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হয়েছিলো হয়েছিলেন

আজীবন জাতীয়তা বাদের একজন বলুস্ট সমর্থক

হ্যাঁ বল ওই আহ কি বলতো বাড়িতে লোক এসছিল তো তো তাই জন্য ধর phone টা রাখতে হলো । তো বল আহ কি বলছিলিস? ওই যে তুই বলতে বলতে বললি ডাঙাটা কি করলি কি লাগাইছিস সেটা তো বললি না phone টা এসছিল বলে বললি ঠিক আছে রাখছি। উম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা ব্যাপার ঠিক আছে তো উম মানে কি বলতো ওইটা তখন আমি কিনেছি এখন তো এবার ওটা তোর আহ যে সামান্য সেই চাষবাস গুলো হয় না, সেগুলো চলছে ঠিক আছে আর তোর উম সবজি বল বা এ বল সে গুলো লাগিয়েছি। আর আর একটা~ জায়গা কিনবো যেখানে ধর শুধু ফুলের farm হবে ঠিক আছে। মানে সব ধরণের ফুল থাকবে ঠিক আছে আর সূর্যমুখী ফুলটা ধর লাগানো থাকবে কারণ ধর ওটা ধর লাগাতেই হবে হম কারণ ওটা দিয়ে তেল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

হ্যাঁ তো তুই যেটা বলছিস যে ফুলের চাষটা করবো এখন session টা বেশ ভালোই আছে তো হ্যাঁ তো ফুলের চাষটা করলে বেশ ভালোই হবে। তবে তুই ফুল যে চাষ করলে মানে তুই গাঁদা ফুলের চাষটা আর তোর যেটা বলছিস সূর্যমুখী ফুল যেটা লাগাবি সেটা তো বেশ ভালোই আর তোর গাঁদা চাষটা ধর একটু উন্নতমানের বেশি পরিমান ধর এখন বাজারে বাজার বেশি তো যেটা গাঁদা ফুল লাগাবি বলছিস সেটা তো তোর profit টা বেশিও আসবে আমার মনে হয়। যেহেতু এখন তোর ধর, যেহেতু তোর এখন মানে ফুল চাষ অত তো কেউ মানে করেনি যেহেতু তুই বলছিস করবো তো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 হম হম সে তো লাগাবোই। বা এটা কি বলতো জায়গাটাও ধর কেনার ব্যাপার আছে ঠিক আছে তো আমি একটা লোককে দেখেছি তো সে আবার আসুক আহ সে একটু আহ পুনে গেছে তো পুনে থেকে আসুক পুনে থেকে এলে আমি সেই জায়গাটা কিনবো। নিয়ে কেনার পর তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা করে তখন কি বলবো তখন দেখা যাবে হ্যাঁ তো আসতে যতদিন দেরি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 উম ও বলছে যে আমি গিয়ে গিয়েই চলে যাবো। তো ও যেদিন আসবে তার পরের দিনই ধর মানে কাগজ পত্র ধর হয়ে যাবে হম সেহেতু এদিকে কোনো চিন্তা নেই হম আর আহ ধর ফুল গাছ তো ধর বেশিদিন লাগে না time ওই দু তিনমাস লাগবে time উম হতে ঠিক আছে তো একটা আর করলে ধর যেহেতু করবো যেহেতু সেহেতু বড়ো দেখেই করবো যেহেতু farming করছি। সেহেতু বড়ো একটা জায়গায়ই দেখেছি ঠিক আছে। তো হলে ধর বড়ো একটা দিকে হবে। তো সব দিক হয়েই যাবে চিন্তা নেই। আর ব্যবসা হবে but তুই কি জানিস যে কোথায় মানে বিক্রি করলে আমি মানে ভালো profit পেতে পারি? হ্যাঁ profit তো তোর বেশ ভালোই পাবি মানে আমাদের এদিকে এটা তোর ধর এদিকে মানে পুজোটা ধর একমাত্র এই তাহলে তারাপীঠে এ মানে যেইটা আছে মূর্তিটা ওইখানে তোর বেশি বাজারটা তো বেশি জবা ফুলের বেশি থাকে। আর তোর ধর এমনি গাঁদা ফুলের বলতে তোর গাঁদা ফুলের এখন বলতে তোর এখন তো ধর তোর বিয়ের session ঠিক আছে এখন বিয়ের session বলতে তোর এখন পেয়ে যাচ্ছে তোর গাঁদা ধর ফুলটা বেশির ভাগই নেয় ঠিক আছে সাজাবার জন্য।